স্বাস্থ্যসেবা দিক দিয়ে অনেকটা আগায় আছে এই ভাইরাসের যে প্রতিরোধক টিকার থেকে শুরু করে সব দিক দিয়ে মৃত্যুর হার কম চিকিৎসা সেবা মোটামুটি পাইছে আর কি সবাই সবার তো আর এই ব্যায়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব না তারপর যতদূর সম্ভব হয়েছে এটা কিন্তু নিয়েছে জি পুরো মানে বিশ্বের করোনার শোক উত্তাপ যে হরে ছিল ওই তুলনায় বাংলাদেশে এটা প্রভাব কমই পড়ছে একপ্রকার শুধু মাত্র সরকারের মানে বিভিন্ন এই সেবা গত পদক্ষেপ গুলো নেওয়ার ফলে কারণ আহ COVID কিন্তু হচ্ছে এমন একটা রোগ কারোর শরীরে যদি অন্য কোনো রোগ থাকে like diabetes বা heart এর problem কারণ তাদের যদি হচ্ছে COVID এর হচ্ছে আক্রমণ করে তারা সেইটা তা কিন্তু মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি

বাংলাদেশে বাংলাদেশে কিন্তু ICU সংখ্যা কম আছে COVID এ হলে কিন্তু তার শ্বাস ওঠে শ্বাসকষ্ট হয় এক্ষেত্রে ICU দরকার হয় ICU পরিমাণ যেহেতু কম সে ক্ষেত্রে কিন্তু সেই ভাবে আমাদেরকে tackle দিতে হচ্ছে বিষয়গুলো

তারপর আর হচ্ছে আমাদের জনসংখ্যা যেহেতু এবারের আদমসংখ্যা অনুযায়ী সতেরো কোটি একটু বেশি বা আঠেরো কোটি আমরা ধরতে পারি তো

যদি আমরা ভিন পরিশ্রমখানি সেভ করি চিকিৎসা খাতে কিন্তু আমাদের বরাদ্দ টা বেশি থাকে অনেক বেশি কিন্তু সে অনুযায়ী ওই যে যে কথাটা বললাম

জি আহ চট্টগ্রাম medical college এ বিগত পাঁচ ছয় দিন আগের কথা চট্টগ্রাম medical college কিন্তু dialysis যাদের kidney জনিত সমস্যা আছে অনেক creatine পরিমাণ বেড়ে যায় তাদের কিন্তু হচ্ছে dialysis করে তাই আগে dialysis এর পরিমান ছিল হচ্ছে ছয় মাসে বিষ হাজার টাকা এক মাসে দেখা যাচ্ছে আহ বারো থেকে তেরোটা dialysis করতে হয় সেক্ষেত্রে কিন্তু তার রেটটা অনেক কম

stable না তাদের জন্য কিন্তু এটা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থা হয়েছে জি এদিক দিয়ে একটু খরচটা তুলনা মূলক অনেক টাই বেশি বলতে গেলে বাংলাদেশের মানে গড়ে প্রায় বেশ অধিকাংশ মানুষের জন্য এটা হাতের নাগালের বাইরে এই খরচটা হ্যাঁ এখানে কিন্তু আহ এই কোনো দিক দিয়ে সবাই দাম বৃদ্ধি করতেছে doctor রা একটা syndicate তারপরে ওই ঔষধ ব্যবসায়ীরা syndicate তৈরি করেছে ফেলেছে মানে কারো কোন কথা বলার সুযোগ নেই

তাছাড়া এই যে হচ্ছে যদি বলি আমরা সরকারি হাসপাতালে যদি আপনি কখনো service নিতে যান দেখবেন বাইরে কিন্তুওই যে ওষধের যে representative গুলো আছে ওষুধ কোম্পানির তারা কিন্তু

হচ্ছে আপনার কোন রোগী ভেতরে যাচ্ছে আসতেছে তারা দেখতেছে যে ওই doctor রা তার দিয়া এই ঔষধটা ওষুধটা লিখছে কিনা এক্ষেত্রে কিন্তু আমরা যে সঠিক যে চিকিৎসা টা এই চিকিৎসাটা থেকে কিন্তু আহ ব্যাহত হচ্ছে হ্যাঁ কারণ বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে সাইত পাঁইচ জন মানুষই দারিদ্র সীমার নিচে তো এইখানে ওষুদের দাম টাও অনেকটা বেশি রাখা হয় এই জন্যে দেখা গেছে যে চিকিৎসার যাবতীয় খরচ আবার ওষুধ ক্রয়ের খরচ সব মিলিয়ে যারা মানে রুগীর পরিবার ওদের এটা মানে ইয়া করা দায় ভার টা নেওয়া সম্ভব হয় না

আবার হচ্ছে অবনতিও ঘটছে অর্থাৎ যতই উন্নয়ন বলি আমরা সেখানে যদি দুর্নীতি ঢুকে পরে বিশেষ করে চিকিৎস্বাস্থের মতো ভাব এইখান থেকে হচ্ছে জীবন মরণের শঙ্কা থাকে সেক্ষত্রে কিন্তু আমরা ওই বলতে পারবোনা যে আমাদের actual যে development সেই development হয়েছে আহ হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের যদি এই বিভিন্ন চিকিৎসার যে operation sector যদি আমরা কথা বলি যে কারো কারো ধরেন হচ্ছে kidney operation করতে হবে বা kidney কিন্তু স্থাপন করতে হবে দেখা যাচ্ছে যে খরচটা কিন্তু অনেক ব্যয়বহুল আমরা হাসপাতালে যাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাকে একটা অনেক বড় test এর হচ্ছে list ধরাই দিল সেটা কোনো মানুষ মানে গরিবদের পক্ষে possible না

আবার এই আমাদের দেখা গেছে শোষণতন্ত্রে যে সমস্যা যেমন ফুসফুস cancer এই রকম বিভিন্ন রজার সমস্যা গুলা এদের স্মুখীন হতে হবে এই গুলা দেখা যে চিকিৎসার খরচটা অনেকটাই ব্যায়বহুল সেটা সবার জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে পুরোটা সামলানো তবে স্বাস্থ মন্ত্রণালয়ের যে স্বাস্থ খাটিজকেন্দ্র সমালোচনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ICU র পরিমান কিন্তু সবচেয়ে কম কারণ একটা দেশে কিন্তু ICU র পরিমান অত্যাধিক থাকতে হয় কারণ কখন কার কি অবস্থায় যাবে আমরা যদি বিভিন্ন সরকারি হাসপাতালের হিসাব করি আমরা ঢাকা medical college এ চারশো somethingICU আছে যেটা হচ্ছে একটা ওই হচ্ছে রাজধানী পর্যায়ে একটা হাসপাতালে সেখান মাত্র চারশো ICU যেখান যে শহরে ন প্রায় কোট দুই কোটির কাছাকাছি লোক জন বসবাস করতেছে

তারপর আমরা যে বিভিন্ন ওই ইয়ে করবে ওই antibiotic তৌরি করবে এই antibiotic কিন্তু আমাদের দেখা রয়েছে আমাদের যে medical এর যে student গুলা আছে সাস এই চিকিৎসার সাথে সম্পর্কিত তারা কিন্তু নিজেরা কিছু করতেছে না সব ওদের বাহির থেকে import কইরা হচ্ছে import করতে হচ্ছে জি এখন তো দেখা বাংলাদেশের মানে বিশ্বের মধ্যে বাংলাদেশের জন্যেই

হ্যাঁ কারণ দেখেন এই যে আমাদের যে আহ ঔষধ company গুলা বিবিদেশি ওষুধ company গুলা দেশে ছিল সেগুলা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ছেড়ে আহ তাদের ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে তাদের যে একটা আদর্শময় ওষুধ গুলো সেই ওষুধ গুলা কিন্তু এখন আর নেই

কারণ তারা হচ্ছে এখানে ব্যবসা টিকায়া ফেলতে পারতেছে না ওই ঔষধ company যে representative গুলো ওই গুলো হচ্ছে doctor দেড় টাকা দিয়ে ঘুস দিয়ে তাদের হচ্ছে দেশও ওষুধ গুলা যে গুলো হচ্ছে মানে কম সেগুলো লেখাচ্ছে যার কারণে সেখান থেকে বিদেশি company গুলা profit করতে পারতেছে না profitprofit না করার কারণে তারা হচ্ছে ব্যবসা গুটিযা যাচ্ছে তো সেক্ষেত্রে না হচ্ছে আমরা সাধারণ মানুষরা সাধারণ মানুষের উপর তার এটার একটা ভেটিবাচক প্রভাবি পড়তেছে হ্যাঁ সে ক্ষেত্রে তারা গুটাইনিয়া চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে যেহেতু তারা ব্যবসা গুটাই নিয়েছে আমাদের কি আমরাও দেশও company গুলারও আমাদের যে পরিমান চাহিদা সেই পরিমান যোগান দিতে পারতেছেনা যার কারণে আমাদের বিদেশ থেকে একটা বড়ো amount এর ঔষধ প্রতিবছর আমদানি করতে হচ্ছে হ্যাঁ ওষুধ শিল্পে বাংলাদেশে অনেকটাই খরচ যাই আবার একাঙ্কস দেশে দেখা গেছে যে এত এত উন্নত হলেও দেখা যাচ্ছে দেশে অপুষ্টিটা অনেকটাই বেশি আর তারপরও আমাদের যে ভুয়া চিকিৎসক ভুয়া চিকিৎসকের পরিমান বাংলাদেশে কিন্তু দিন দিন বাইরা যাচ্ছে তারপরে ওই জো যত্র তত্র হাসপাতাল হয়ে যাচ্ছে কোন হাসপাতালে license আছে কোন হাসপাতালে নেই কোথাকার doctor গুলা ভুয়া না doctor গুলা ঠিক এগুলা কিন্তু যাচাই বাচাই মানে কাও করতেছে না দেখাযাচ্ছে কারো হারের সমস্যা সে জায়গাতে তার হচ্ছে heart এর সমস্যার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে লাখ লাখ টাকা কিন্তু এইভাবে হাতায় নিচ্ছে

এখানে তো ডাক্তার ধরেই অনেকটা গাফিলতি আবার দেখা গেছেযে সামান্য একটা রোগের জন্য ওরা বিভিন্ন অনেক ধরণের test দিতাছে কারণ এটাতে দেখাগেছে ওদের অনেকটাই মুনাফা অর্জন হবে

ইয়া মুনাফা অতিরিক্ত মুনাফা আয়ের জন্য ওরা এরকম টা করে তারপরে বাংলাদেশের বেশির ভাগ চিকিৎসকের যে সরকারি চিকিৎসক গুলা আছে এইগুলা চিকিৎসকের কিন্তু চিকিৎসা নিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট নয় তারা মনে করতেছে যে চিকিৎসকরা আন্তরিকভাবে রোগী দেখতেছে আবার সেই চিকিৎসক কেই আপনি যখন privet clinic এ যাবেন সেই চিকিৎসক কিন্তু খুব আন্তরিক ভাবে চিকিৎসা করতেছে জি জি এটা একটা সমস্যা ওই সরকারি হাসপাতালে মানে একই চিকিৎসক রুগীকে সময় দিতেছে সর্বোচ্চ এক minute কিন্তু এটা আবার যদি private clinic এ যদি দেখানো হয় মানে বাড়তি অনেকটা মোটা অঙ্কের visit দিয়ে তখন দেখা গাছে যে রুগীকে একই রুগীকে আবার এক minute এর জায়গায় দশ minute সময় দিতেছে এই ক্ষেত্রে তারা যে রুগীদের মূল্যায়ন করতেছে না এই ক্ষেত্রে রুগীর চিকিৎসা একই সঙ্গে যে শুধু বিজ্ঞান বলে না সমাজ বিজ্ঞান বলে যৌথভাবে কোনোটাই করতেছে না অর্থাৎ না করতেছে সঠিক ভাবে রোগ নির্ণয় না হচ্ছে ওই রোগীটা ওই রোগ থেকে মুক্তি পাচ্ছে

তারপরে ওই যে দেশও যে আপনার যে হাসপাতাল গুলা medical college গুলা এই খেত এই college গুলোতে রাজনীতি ঢুকিয়ে রাজনীতি ঢুকাইছে ছাত্র রাজনীতি বলেন বা শিক্ষক রাজনীতি বলেন এই রাজনীতি গুলা ঢুকানোর ফলে কিন্তু চিচিকিৎসা ব্যাবস্থাটা অনেকটা ধস নামায়া ফেলসে ধ্বংসের দিকে

চিকিৎসা সুরক্ষা অঞ্চল এই আয়ু চিকিৎসা সুরক্ষা নাই বাংলাদেশের আমাদের দেশে অন্তত কোনো হচ্ছে আহ ব্যবস্তা গ্রহণ করেনি জি তারপরে আরেকটা হচ্ছে স্বাস্থ সীমার ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে team work অনুযায়ী কিন্তু করার কথা সেক্ষেত্রে চিকিৎসা সাধ্য তার অধীনে তার ছাত্ররা থাকবে nurse রা থাকবে এই রকম team work কিন্তু উন্নত বেশি আমার দেখতে পাই কিন্তু আমাদের দেশে কিন্তু team work নেই যে চিকিৎসা ব্যবস্তাই যে আহ মাসিক camping

জি আমরা West Bengal টাই educate করতে চাই bengal ঠিক আছে। এটা beginner যারা যারা আছে তাদের তো প্রত্যেকের খুবই help হবেই intermediate যারা যারা মাঝখানে আছেন যারা কিছু কিছু video দেখে কিছু জানেন কিছু জানেন না ঠিক আছে। বা অন্য জায়গায় course করেছেন আমাদের থেকে course করেছেন তারাও দেখুন revision হবে। and যারা advance আছেন তারাও দেখবেন beginner তো শুরু beginning course শুরু করছি তারপর intermediate হবে তারপর advance হবে সবকিছু হবে ঠিক আছে right কিন্তু যেই জিনিস গুলো আমরা করতে চলেছি সেই জিনিস গুলো সব details এ করাবোনা অন্য জিনিস গুলো এখানে হবে। right এবার এখানে অনেকেই জিজ্ঞেস করবেন যে RK group এখানে নামটা কোনো এই জিনিসটার সাথে কোনো significance আছে অবশ্যই আছে। একমাস পরে announce হয়ে যাবে একমাস পরে update পেয়ে যাবে ঠিক আছে। এবং stock market এর course এ আমি কি কি শিখবো first হচ্ছে beginner দের জন্য একদম stock market কি কিভাবে চলে? ঠিক আছে and আজকে আমরা একটা আহ জিনিস আহ অনেক কিছু আজকে শিখবো যে beginner দের কিভাবে stock market এ কতটা risk factor কাজ করে। তো এখান থেকে stock market এ আহ demat account থাকে তো আপনাদের যদি কারো demat account নেয় বা কিছু নিচে link দেওয়া আছে ওই link এ click করে খুলতে পারেন life time এ যত যা charge আছে charge পুরোপুরি free হয়ে যাবে। আর দুমাসের জন্য brokerage charge free ঠিক আছে। আহ আজকের আমরা discussion করবো। তো beginning to advance যারা যারা beginner to advance যারা যারা আছেন সব পুরো video টা দেখবেন and up to হচ্ছে episode one and episode one টা full দেখবেন সব video full দেখবেন দেখবেন stock market ঝরঝর করে clear হয়ে গেছে। তো episode one আজকে and এই course এ আপনাদের অনেক part থাকবে একশোটা দেড়শোটা করে একশোটা দেড়শোটা video থাকবে। আজকে তো stock market দিইনিকো। তো আমরা একটা করে আপনাদেরও তো late হবে তাই না আপনারাতো free তে knowledge পাচ্ছেন যে গুলো পেয়ে যান বড় পাওয়ার দিন obviously এই জিনিস গুলো আমরা যদি free তে download করছে আমাদেরও তো একটু help আহ লাগবে আমাদের ইচ্ছা একটু পূরণ করতে হবে যেহেতু আপনাদের ইচ্ছা আমরা পূরণ করছি অনেকে বলছেন free তে কিছু অন্তত শেখা হবে। তো stock market এর free course টা আমরা beginner beginning course টা beginning phase টা আমরা শুরু করছি ঠিক eleven thousand subscriber এখন দেখবেন eleven thousand এর কাছাকাছি আমরা আছি ten point five subscriber উপর। তো এইখান থেকে আমরা eleven thousand অবধি আমরা beginning course আমরা শুরু করবো।

অন্য কেউ যদি একসাথে শিখতে পারে, অন্য কোনো বন্ধুকে, অন্য কোনো relative যাদের যাদের এখন শিখতে পারে free তে, তো তাদের share করো তাদের subscriber আমাদের বাদ দেবো, আমরাও পাই আপনারাও পাবেন right তো move করা যাবে। তো stock market সেই course আজকে আমি day one শুরু করছি। একদম basic থেকে শুরু হবে। তো stock market হচ্ছে এমন একটা জিনিস ধরুন for example ঠিক আছে ধরুন রতন টাটা আছে, রতন টাটা আছে, সেই রতন টাটা কি করলো এনার একটা company বের করলো ধরুন টাটা মোটরস, তারপর অনেক company আছে, টাটা মোটরস আছে, টাটা পাওয়ার আছে, ঠিক আছে অনেক company আছে, টাটা কেমিক্যালস আছে। এবার ধরে নিলাম টাটা মোটরস এবার টাটা মোটর funding সরকার হবে ঠিক আছে টাটা মোটর কি করলো যে টাটা মোটরসটা কাজ করছে কাজ করে করে কি হলো এর এক কোটি টাকা মাসে earning হলো। ঠিক আছে এক কোটি টাকা ধরুন বছরে earn করছে এক বছরে income করছে এক কোটি টাকা।

সেটাকে list করতে হয়। একটা হচ্ছে বোম্বের stock exchange যেটাকে আমরা বলি BSE আর একটা হচ্ছে national stock exchange সেটাকে আমরা বলি NSE national stock exchange ঠিক আছে একদম basic থেকে বোঝাবো। Idea গুলো ঠিক আছে কি না বা একদম পেতে পারবেন ঠিক আছে। আপনি অন্য কারোর সাথে please share করবেন দয়া করে যাতে আমাদের যে আহ আছে না যে motivation যে west bengal টাকে educate করবো financially ঠিক আছে এই জিনিসটা আপনাদেরই help লাগবে অবশ্যই তো NSE and BSE এই জিনিসটা আছে। তো NSE তে list হয়ে গেলো NSE list হয়ে গেলো আর কি টাটা মোটরস list হয়ে গেলো ঠিক আছে। এবার NSE and BSE এই দুটো ধরুন যাতে drop কিছু না হয় যে লোকের থেকে যে টাকা তুলছে invest করছে এর জন্য একটা board থাকবে সরকার একটা board রেখে দিয়েছে এর জন্য এটাকে বলে এর ওপরে board আছে যেমন for example আপনি যেখানে পরীক্ষা দিয়েছেন west bengal board এ পরীক্ষা দিয়েছেন ICSE board এর পরীক্ষা দিয়েছে CBSE board এর পরীক্ষা দিয়েছে তো এরপর যে এগুলো হচ্ছে একটা board and তার মাঝখানে তার নীচে আছে school and school এর মাধ্যমে আর কি পরীক্ষা দিচ্ছেন right তো আপনি NSE, BSE হচ্ছে school and তার মধ্যে, মাধ্যমে আপনি যে company গুলো আছে invest করছেন and সেগুলো দেখা শোনা করছে যেমন board আছে board টা হচ্ছে security exchange board of India

কি দেখে বাড়বে কি না দেখে বাড়বে video তে আমরা বলবো অল্প অল্প জিনিস বলবো আর পুরোপুরি শিখতে চাইলে আমাদের course এ join করতে পারেন। তিনটে number দেওয়া আছে। এবং ভালো করে আমরা পুরোপুরি আমরা ভালো করে right ঠিক আছে। তো এইবার কি হতে পারে যে এরম হয়ে গেলো এবার তো টাটা মোটরস আবার এক কোটি earn করছে এবার আরো বেশি চাই এবার টাটা মোটরস বললো যে আমি stock market এ আমি NSE তে registry হয়ে গেলাম। এবার এখান থেকে আপনি stock কিনতে পারবেন। এবার ধরুন আপনি একশো টাকার share কিনেছেন।

এবার টাকা যদি invest করলেন আপনি তো advance এ দিলেন না। টাকাটা দেখুন আপনি তো টাকাটা advance এ দিলেন টাটা মোটরস কে invest করলেন টাটা মোটরস এ মানে কি advance এ টাটা মোটরসকেই টাকাটা দিলেন। এখন তো আপনার কাছে টাকাটা নেই। advance এ টাকা দিলেন যেটাতে আপনি জানেন না কি সেই share এর দামটা বাড়বে কি কমবে তো advance Advance এ এক কোটি টাকা সবার থেকে টাটা মোটরস নিলো। এই জিনিসটাকে আমরা বলি সবার থেকে টাকাটা নেয় এই জিনিসটাকে আমরা বলি shareholder share holder share holder right এই যে সবার থেকে টাকাটা তুললো এই share holder যে টাকাটা উঠলো এই টাকাটা এক কোটি টাকা এবার নিয়ে কি করবে টাকা গুলো? নিয়ে কি এমনি বস থাকবে? না আপনার টাকা দিয়ে এবার সে কি করবে marketing করবে। এবার এক কোটি টাকা নিয়ে এবার কি করবে?

Marketing করবে মানে কি টিভিতে Ads দেখালো paper এ Ads দেখালো ওই এক কোটি টাকা দিয়ে। এবার এটার through তে লোকেরা আরো জানযে টাটা মোটরস এর আবার নতুন একটা তার মানে কি sales বাড়লো, তার মানে কি sales বাড়লো। তার মানে sales বাড়লো, sales

ঠিক আছে যেহেতু income value company double income হবে তখন আপনার share এর দামটা double হয়ে গেলো ultimately আপনি যদি একশো টাকা করে share এর দাম থাকলে একটা যদি share কিনতেন তাহলে এখন সেই share এর দাম দুশো double হয়ে গেছে মানে এক কোটি লাগালে দুকোটি হতো। দশ লাখ লাগালে কুড়ি লাখ হতো একশো লাগালে দুশো হতো, হাজার লাগালে দুহাজার হতো দশ হাজার লাগালে কুড়ি হাজার হতো এরকম এটা হচ্ছে calculation তো এরম করে আর কি stock market টা পুরোপুরি চলে ঠিক আছে। তো এইটা হচ্ছে basic ব্যাপার পুরোপুরি stock market ব্যাপারে কিভাবে দাম কমে কিভাবে দাম বাড়ে এরম এবার news তো অনেক ব্যাপারেই এসছে একটা ভালো টাটা মোটরস এদের সাথে triumph করেছে সরকার টাটা মোটরস এর সাথে triumph করেছে সরকার বলেছে টাটা মোটরস এর আহ পাঁচটা গাড়ি লাগবে দশটা গাড়ি লাগবে একসাথে দুহাজার গাড়ি লাগবে। তো যখন একসাথে contract করবে এই news গুলো বাজারে আসে তো এই news গুলোর জন্য কি আরো দাম বাড়ে বা বাজে news আসে আরো দাম কমে right এগুলো সবকিছু হয়ে গেলো। next topic এ আমি যাচ্ছি okay এইবার stock market হচ্ছে একটা জিনিস ঠিক আছে stock market এর মধ্যে আসে হচ্ছে IPO আসে stock market মানে mutual fund আছে ঠিক আছে এগুলো বিভিন্ন অনেক market আছে ঠিক আছে stock market হচ্ছে first একটা জিনিস সব কিছু আমিও জানি না সব কিছু কেউই জানে না stock market এর প্রতিদিন একশো কোটি টাকা করে কামায় ঠিক আছে। এবার stock market

একটা হচ্ছে মানে আমি, আমি আপনাকে আহ আপনাদের recommend করবো ঠিক আছে offline হয় তো যে online গুলো আছে তো তাদের through তে Account খুলে নিজে নিজেই করে নেবে কারো সাথে আহ করতে হবে না। নিজে নিজেই কিনবে নিজে নিজেই বেজবে নিজে নিজেই দাম বাড়বে উঠবে সব কিছু দেখতে পাবে ভালো আমরা আপ স্টক ঠিক আছে। video টা একদমই sponsored না But আপ স্টককে আমরা recommend করবো যেহেতু আমার নিজের account আছে নিজেরা আপ স্টক থেকে invest করি। ঠিক আছে সব কিছুই user training ঠিক আছে কোনো কারো problem হলে আমরা বলতে পারবো। এর নীচে আপ স্টক এর link দেওয়া যাচ্ছে যারা demat account নেই invest করার জন্য বা যাদের যাদের কাছে এখানেও খুলতে পারেন because এখানে

আহ sorry account opening charge চায় ঠিক আছে যেটা সব জায়গাতেই চায় এখন। তো সেটা দিয়ে দিতে পারেন কিন্তু life time কিন্তু আপনার life time কিন্তু এই recharge টি life time ঠিক আছে and কি?

আবার কি stock market এ এমন একটা জিনিস আমি আপনার ধরুন দাদু আপনার ঠাকুর দাদু invest করেছিলেন কিছু ঠিক আছে ধরুন invest করেছিলেন demat account খুলে just চল্লিশ বছর আগে দশ হাজার টাকা invest করেছিলন। দশ হাজার টাকা invest করেছিলেন চল্লিশ বছর আগে এই চল্লিশ বছর আগে দশ হাজার টাকা invest করা মানে exact calculation করে আমরা দেখেছি কত হতে পারে? আজকের দিনে exact calculation করে এটা হবে সাতশো কোটি টাকা। Seven hundred crore সাতশো কোটি টাকা। সেই দশ হাজার টাকাটা সাতশো কোটি বা যদি হাজার টাকা invest করতো sorry হাজার টাকা যদি invest করতো তাহলে সত্তর কোটি বা যদি একশো টাকা invest করতো সেটা সবার কাছেই থাকে একশো টাকা সাত কোটি, সাত কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন এখনের একশো টাকাটা কিন্তু পরে সাত কোটি টাকা। এখনের একশো টাকাটা কিন্তু পরে কোটিতে আসবে right? তো এখনের একশো টাকা একদম করবে না এখন invest করা শুরু করুন long term এর জন্য আমি জানি সবার লাগে হচ্ছে তিনটে জিনিস stock market এ আসতে গেলে patience number one হচ্ছে তিনটে জিনিস patience লাগবে যে patience হচ্ছে আপনার আজকে কিনে কালকে বড়োলোক হবে এই জিনিসটা কিন্তু না stock market is not at ATM machine ATM machine না যে টাকাটা দিলেন and উঠিয়ে নিলেন ঠিক আছে ATM machine না। number two হচ্ছে control এটা আপনার control করতে হবে যে একটা profit হলো and তার পরেই আমি একশো টাকাটা দুশো টাকা হলো সঙ্গে সঙ্গে time নষ্ট হবে আমি আর একটা নিয়ে নিই এরম না। আবার যখন পাবো knowledge থাকতে হবে আগে যদি knowledge থাকে তবেই আপনি নেবেন। And আপনার knowledge নেই আপনি কি trade নেবেন তাহলে? তাই না তাহলে তো জুয়া হয়ে গেলো এইজন্য হচ্ছে west bengal এর control number three হচ্ছে discipline discipline number three হচ্ছে discipline right তিন number হচ্ছে discipline তো discipline থাকতে হবে stock market এ ঠিক আছে নিজের একটা training setup বানাতে হবে। সেই training setup যদি আপনারা শিখতে চান advance course and আমরাও even after the course তিনমাস পরে আমরা ঠিক আছে সেটা শুধু student দের জন্য public এর জন্য না। আমরা যদি আমরা যদি মাসে পাঁচ percent করে যেমন বছরে পাঁচ percent করে যেমন আহ বছরে দেয় আপনাদের ঠিক আছে bank FD দেয়। আমরা FD আমাদের করলে পাঁচ percent করে আমরা এরকম রাখতে পারেন। তো এরকম আমরা after the course ধরুন একমাস course করলো তিন মাসের course এর মধ্যে এক মাস course হলো তারপর reviled করলাম জিনিসটা কি। তো এটা আমরা যদি অনেক কিছু শিখতে চান technical কোন সময় entry নেবেন কোন সময় exit নেবেন? ঠিক আছে সব কিছু শিখতে চান training এর ব্যাপারে ব্যাপারে mutual fund কোন কোন mutual fund এ আপনি লাগাতে পারেন বা অনেকেই complaint করেছে যে ইউটিউব video এর তার দেখে অনেক hindi ইউটিউবার english ইউটিউবার, bengali ইউটিউবার অনেকেই free তে tips দিচ্ছে and সেই tips গুলো দেখে কিন্তু আমার এখানে loss হয়েছে but এখানে আমি পরপর screenshot দিয়েই share share যেগুলো আমি পরপর profit দিয়েছি এখানে। সেগুলো but সেগুলো তো আমাদের ওপর সারা জীবন depended থাকবেন না এই কথা গুলো বলছি কেন জানেন? আপনারা যাতে নিজেরা Independent হতে পারেন because আমি যদি দশ বছর পরে নাও থাকি যদি আমার না থাকে তাহলে আপনাকে stock market করা ছেড়ে দেবেন? না তখন তো তাহলে income বন্ধ হয়ে যাবে আপনি নিজে থেকে শিখুন। দশ বছর আপনি আমাদের, আমাদের guidance এর under এ থাকুন যদি ঠিক আছে and দশ বছর guidance আপনাকে profit ঠিক আছে। ততদিন শিখতে থাকুন দশ বছর পরে যদি আমি না থাকি by chance তাহলে আপনি নিজে থেকে করতে পারবেন যেহেতু আপনি দশ বছরে শিখে নিয়েছেন right এটা হচ্ছে আপনার একটা কথা হয়ে গেলো। and secondly stock recommendations তো আমরা help করি

আমরা four point eight star rating আছে আমাদের and moreover আমরা কিছু কিছু আহ আমরা কিছু কিছু আমরা class করাচ্ছি আমাদের উপরেও আমরা এরম ভাবে class করাই। তো এমনি আপনারা video দেখতে ঠিক আছে।

Education industry তে সব থেকে সস্তায় in india allover india যেটা stock market এ লোকে দেড় লক্ষ দুলক্ষ টাকার course হয় সেই same জিনিসটা আমরা হাজার টাকা করে আমরা নিই। এতটা সস্তা জিনিস আপনারা এখন কিন্তু experience করতে পারছেন। কি রাজেশ কেমন আছিস? এই ভালো আছি। তুই কেমন আছিস বল? এই তো চলে যাচ্ছে আমারও আর তোর খবর বল বাড়ির সব কেমন আছে? বাড়ির সব ভালোই আছে তোর বাবা মা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতেও সব ভালো আছে রে আর তোর খবর বল কাজ কেমন চলছে? কাজ পরিক্ষা আছে পরিক্ষা দিতে হবে বুঝতে পেরেছিস, সামনেই পরিক্ষা ও আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করেছিস? পড়াশোনা সে রকম হয়নি। যে টুকু করেছি preparation দিয়েছি তার মধ্যে যদি হয়ে যায় তো ভালো না তো সেই পরিস্থিতি খারাপ। ও তাই নাকি? তো যাই হোক গে আর কতদিন পরিক্ষা আছে তোর? আমার পরিক্ষা ধর উম একটা third year এ second year complete হবে তারপরে third year এ আমার পরিক্ষা আছে। এই দু তিন মাস পর হবে।

এই তো রে bank এ যাবো ভাবছিলাম একটা bank এর খাতা খুলবো। bank এ account তৈরী করবো নতুন তো, তো যাই আমি তো সেরকম তো জানি না তো তাই জন্য আর কি যাবো। তো এমনি দেখলাম তোকে একবার phone করি। তো বল তুই কি জানিস কিছু bank এর ব্যাপারটাতে? Bank এর ব্যাপারে সেরকম জানি না তা কোন bank এ খুলবি account? দেখ bank এ দেখি কোন bank ভালো হবে কি না আমি তো সেটাও জানি না এখন। তো দেখছি কোনটা কি হয় তো তুই কি জানিস তোর কোনো bank এ account আছে নাকি? Bank এর account থাকতে পারে আমি ছোটো বেলায় করেছিলাম student দের জন্য একটা account খুলেছিলাম এই SBI এ ও তোর SBI তে account আছে? তাহলে তাহলে SBI তে করলেই তো মনে হয় হয়ে যাবে। হ্যাঁ SBI ও তোর সরকারি bank তো বেসরকারি করবি না সরকারি? বুঝতে পারলাম না আর একবার বল। বলছি বেসরকারি bank এ account করবি না সরকারি?

ও আচ্ছা তো আমি ভাবছিলাম তোর এতে কি বলে ICICI তে না হলে HDFC তে খুলবো করছিলাম তো দেখা যাক। তো আমাকে বাবা বললো যে union এ খুলতে তো union টাও মনে হয় ভালোই আর কি হ্যাঁ union bank টাও ভালো এটা সরকারি bank

হ্যাঁ হ্যাঁ করলেই হলো। হ্যাঁ তো কি কি কাগজ পত্র লাগে কিছু এই সব জানিস তুই? কাগজপত্র আমার দেখ আমার যখন SBI এ করেছিলাম তখন আমার কাগজ পত্র বলতে তোর aadhaar card লাগবে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল আরো কি কি লাগবে? Adhar card আহ passport size এর দু copy ছবি আচ্ছা আর? আর PAN card থাকলে PAN card লাগবে PAN card আহ PAN card লাগবে তো আর আমার তখন লেগেছিলো PAN card ছিল না তখন আমার রেশন card ই ছিল আগে যখন করেছিলাম রেশন card এর মাধ্যমেও হয়ে গিয়েছিলো। আর তোর একটা mobile number লাগবে ও আচ্ছা mobile number লাগবে। mobile number টা কি আমার দিতে হবে না বাবার দিতে হবে? না mobile number টা কি তোমার দিলে সব চেয়ে ভালো হয় কেন ওই number এ তো link টা হয়ে যাবে না mobile number এ link করে দেবে। এবার টাকা ঢুকবে কি না ঢুকবে তুমি নিজে জানতে পারবে। আর যদি বাড়ির দাও তাও হবে ওই বাড়ির number থেকেও হবে। কিন্তু তোমারটা দিলে সব চেয়ে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা বুঝেছি ব্যাপারটা ঠিকই আছে তাহলে। তো দেখি আমার mobile number টাই দেবো কারণ হচ্ছে কি বলতো আমার কাছে না এখন সে রকম তো মানে নতুন mobile টোবাইল নেই। আমার কাছে সেই ছোটো phone গুলো হয় না Keypad phone গুলো ওইটাই আছে সেই জন্যই আর কি না ছোটো phone গুলো ছোটো phone গুলো অসুবিধা নাই ছোটো phone গুলোই হবে মানে তোর message দিবে তো একটা message দেবে তোকে, এবার টাকা তুলছে না তুলছে ধর তুই জানতে পারবি ওই message এর মাধ্যমে কত টাকা উঠছে withdrawal হয়েছে বা আহ কোনো scholarship পড়লি কিন্তু টাকা ঢুকছে কি না তার মধ্যে bank এ যেতে হবে না ওই, ওইভাবে message দিয়ে দেবে mobile এ জানা যাবে।

চুরি করে নিয়েছিল সেই জন্য এখন আর নতুন কেনা হয়নি। Hello বল শুনতে পাচ্ছিস?

হ্যাঁ বলছিলাম যে আমার তো এই কিছুদিন আগে নতুন phone টা চুরি হয়ে গিয়েছিলো তো সেই জন্যই আর কি বাবা বললো যে কিছুদিন পর কিনে দেবে। সেই জন্য আমার কাছে ছোটো phone টাই আছে। ও তো তুই উম school থেকে পাসনি তো mobile না